পিছনে গ্রীল দাওয়া আছে। অনকে গাছ আছে উপরে। খুবই ভালো লাগছে।

পিছনে গাছ দেখতে পারছি | সামানটা অনেক বিশাল বড়ো একটা মাঠ |

ছবিটা উপর থেকে তোলা ঐ জন্য ।

কিন্তু একটা বিল্ডিং বানানো হচ্ছে ।

পাশে একটা ফরেস দেখতে পাচ্ছি।

কলেজ -টা খুব সুন্দর দেখতে-এ ।